কিছু বাইসাইকেল দিয়ে আসছে সামনের দিকে এগিয়ে।

মাছ মাংস এসব কিছু পাওয়া যায়।

করিয়ে রাখা হয়েছে।

একটি দোকান দেখানো হচ্ছে যার মধ্যে--

এই টেবিলগুলা খালি।

পিছনের দিক দেখা যাচ্ছে।

অটো চালাচ্ছে--

এখানে বিভিন্ন রকমের ফুল গাছ--

এটা একটা পুলিশ স্টেশন ।

একটি গাড়ি দাঁড় করানো আছে।

এটা একটা পেট্রোল পাম্প ।